হাল্কা কমলা রঙ এবং সাদা রঙ দিয়ে বিল্ডিং -টি তৈরি করা হয়েছে।

রাস্তার ওপরেই একটি এ্যস কালার গাড়ি দাঁড়ানো রয়েছে এবং এই রাস্তাটির বা পাশে একটি সবুজ মাঠ রয়েছে মাঠের মধ্যে বেশকিছু গাছেপালা রয়েছে।

যেখানে সবুজ গোলাপি নীল ইত্যাদি রং দিয়ে দেওয়াল গুলি তৈরি করা হয়েছে এবং জিম করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি এখানে।

এবং পার্লার এ প্রয়োজনো এক্সেসরিস বিভিন্ন বিউটি প্রোডাক্ট ও আমরা এখানে দেখতে পাচ্ছি।

কোন নিদিষ্ট বিশেষ দর্শনীয় স্থানের ভিতরের অংশ হতে পারে এটি এবং মাঠের বাইরে দুদিকে দুটো রাস্তা এবং পুরো এরিয়া টির বাইরে বিভিন্ন বিল্ডিং গাছপালাও আমরা দেখতে পাচ্ছি।

খুব ভালো করে দেখলে দেখবো যে নদীর ওপারের গাছপালা এবং দূরে একটা কোথাও ব্রিজ ও দেখা যাচ্ছে।

কারন এতো সুন্দর ভাবে ডেকোরেন্ট করা দুদিকে সবুজ রঙের মাঠ রয়েছে বসার জায়গা রয়েছে এবং এন্ট্রান্স -রা আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা দিয়ে সোজা চলে গেলে বিভিন্ন কালারফুল লাইট দিয়ে জায়গাটি ডেকোরেন্ট করা হয়েছে মাঝখানে একটি ফোয়ারাও রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ সাদা কালার -এর একটা শার্ট আয়রন করছেন।

লাল এবং হলুদ রঙের আলো দিয়ে এই ক্যাফে - এর নামটি লিখা রয়েছে।

এবং ক্যাফেতে ঢোকার দরজার দুপাশে বিভিন্ন কার্লার -এর স্টার এবং টুনি লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে জায়গাটি ।

এবং রাস্তার ওপাশে আমরা ছোটোখাটো দু-একটি দোকানও দেখতে পাচ্ছি।

এখানে গাছপালা ও বাড়িঘর ও রয়েছে কিন্তু সবগুলিই বরফে ঢেকে গেছে।

এই ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার দুধারে বিভিন্ন ধরনের যানবাহন যেমন টোটো অটো ফোর হুইলার ইত্যাদি দেখতে পাচ্ছি ।